সবুজ রঙ্গের কার্পেট বেছানো রয়েছে।

কিছু সংখ্যক ইস্টিলের পাত্রে কিছু জল রাখা আছে বলে মনে হচ্ছে।

সাইডে কিছু পাতা এখানে হলুদ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে।

এখানে আমি একটি ভিভো স্টোর দেখতে পাচ্ছি।

লাইনের বা আলোগুলো এখানে জ্বলতে দেখা যাচ্ছে।

দূরে একটি পাহাড় লক্ষ্য করা যাচ্ছে।

কিছু সংখ্যক সবুজ গাছপালা দেখাও যাচ্ছে।

আকাশ ফর্সা ও মেঘালো চিহ্ন বলে মনে হচ্ছে।

ছোট ছোট গাছগুলো সবুজ রঙ্গের রয়েচে।

মাঝখানে কিছু সংখ্যক লোক বসে পূজা করছে বলে মনে হচ্ছে।

একজন সাদা শার্ট পরা মানুষ ভিডিও করছে।

আসেপাশে গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

কিছু ফুটবল এখানে লক্ষ্য করা যাচ্ছে।

কিছু সংখ্যক গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো পোশাক এখানে সারিবদ্ধ ভাবে রাখা আছে।

পেছনে একটা টি_ভি -এর মত কিছু একটা চলছে বলে মনে হচ্ছে।

মনে হচ্ছে এটি একটি ব্যস্ত দোকান।

প্রবেশপথে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।

এখানে আমি একটি ক্লাসরুমের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছি।

ওয়াল এ নানান ছবি রাখা আছে বলে মনে হচ্ছে।

পাশে কিছু সংখ্যক সব্জিও লক্ষ্য করা যাচ্ছে।

আকাশ -টি সাফ এবং সাদা লক্ষ করা যাচ্ছে।

রাস্তার পাশে সবুজ ঘাস ও গাছপালা রয়েছে।

আকাশ পরিষ্কার ও হালকা নীল রঙ্গের।

এখানে আমি একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি।

দূরে একটি পাহাড় লক্ষ করা যাচ্ছে।

এখানে আমি একটি দোকান দেখতে পাচ্ছি।

উপরে একটি ঘড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে আমি একটি ইন্ডোর দৃশ্য দেখা পাচ্ছি।

ঘরে বসার জন্য চেয়ার ও টুল রয়েছে।